এখানে উপরে পোস্টারে তেজা বুক স্টল লেখানো রয়েছে।

যেখানে বেশ কয়েকটি ব্যক্তিকে লক্ষ্য করা যাচ্ছে কিছু বসে আছে কিছু দাঁড়িয়ে আছে।

একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ করা যাচ্ছে।

স্কুল -এর বাইরে অনেকগুলো মটরসাইকেল এবং একটি গাড়ি দেখানো হয়েছে।

আকাশটি সাদা রঙের দেখা যাচ্ছে।

অনেক বড় একটি বিল্ডিং লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেক বড়ো একটি রাস্তা দেখানো হয়েছে।

যেখানে চারজন লোক খেলা খেলছে।

ছবিতে ওম সাই কার ওয়াশিং সেন্টার দেখানো হয়েছে।

মেঝেতে হালকা বেইজ রঙে তৈরি।

বিভিন্ন ডিজাইন -এর কাঠের চিয়ার রয়েছে।

কোনার মধ্যে একটি বেগ ঝুলন্ত রয়েছে।

একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে একজন বসে আছে একজন কাজ করছে।

দোকানের মধ্যে অনেক বড় একটি পুতুল ঝুলন্ত রয়েছে।

ছবিটিতে একটি পোশাকের দোকান দেখানো হয়েছে।

এখানে অনেক বড়ো একটি রাস্তা দেখানো হয়েছে।

বেশ কয়েকটি সবুজ রঙের গাছপালা দেখা যাচ্ছে।

ছবিটিতে স্যামসং স্টোরের ভেতরের অংশ দেখানো হয়েছে।